নমস্কার additional features of ipython এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি নিম্ন করতে সক্ষম হবেন: আপনার ipython history পুনরুদ্ধার করা
history অংশ দেখা
history অংশ file সংরক্ষণ করা
ipython থেকে একটি script চালানো
tutorial record করতে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স 1404 অপারেটিং সিস্টেম
python 343
tutorial অনুশীলন করতে আপনাকে জানতে হবে যে ইন্টারেক্টিভভাবে প্লট ব্যবহার করা এবং প্লট সাজানো
না হলে এই website পূর্বআবশ্যক python tutorials দেখুন
এখন ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
এখন ipython3 লিখুন এবং enter টিপুন
pylab প্যাকেজ শুরু করি লিখুন percentage pylab এবং enter টিপুন
প্লট শুরু করতে লিখুন: x is equal to linspace বন্ধনীতে মাইনাস 2pi comma 2pi comma 100 এবং enter টিপুন
এরপর লিখুন: plot বন্ধনীতে x comma xsin x এবং enter টিপুন
আমরা একটি error পেয়েছি: xsin is not defined
এখানে গুণণ চিহ্ন অনুপস্থিত তাই এখন লিখুন:
এরপর দুটি x এবং y axes এর জন্য title এবং labels যুক্ত করুন
লিখুন: xlabel বন্ধনীতে একক উদ্ধৃতিতে dollar চিহ্নে x এবং enter টিপুন
ylabel বন্ধনীতে একক উদ্ধৃতিতে dollar চিহ্নে f x
title বন্ধনীতে একক উদ্ধৃতিতে dollar চিহ্নে x এবং xsin x
এখন আমরা লেবেলযুক্ত plot দেখতে পারি
টাইপ করা commands history percentage history commands দ্বারা পুনরুদ্ধার করা যেতে পারে
লিখুন percentage history এবং enter টিপুন
percentage history নিজেই একটি command এবং সবচেয়ে নতুন command হিসাবে প্রদর্শিত হয়
আমরা terminal যাই নিষ্পাদিত করি history হিসাবে সংরক্ষণ করা হয়
পঞ্চম command কি আমরা দেখতে চাইলে percentage history command argument হিসাবে 5 pass করুন
লিখুন percentage history space 5 এবং enter টিপুন
এখন এখানে video থামান এবং নিম্ন অনুশীলনী চেষ্টা করে video পুনরায় শুরু করুন
5 এবং 10 এর মাঝের নতুন commands কিভাবে তালিকাভুক্ত করে তা নির্ণয় করুন
terminal ফিরে যান
সমাধানটি দেখি
লিখুন clf এবং enter টিপুন
percentage history command তথ্যটি পড়ুন
আমরা দেখতে পারি percentage history hyphen n 4 hyphen 64 থেকে 6 পর্যন্ত commands দেখায়
এখানে hyphen n একটি ঐচ্ছিক argument যা line সংখ্যা prints করে নথি থেকে প্রস্থান করতে q লিখুন
এখন লিখুন percentage history space 5 hyphen 10 এবং enter টিপুন
history সংরক্ষণ করতে আমরা percentage save command ব্যবহার করি
এটি করার আগে প্রথমে history দেখি এবং code code প্রয়োজন তা সনাক্ত করি
লিখুন percentage history এবং enter টিপুন
দ্বিতীয় command হল linspace কিন্তু তৃতীয় command সেটি the আমাদের এরর দেয়
তাই আমাদের এটি প্রয়োজন হয় না
চতুর্থ থেকে সপ্তম commands প্রয়োজন
তাই আমাদের program জন্য দ্বিতীয় command এবং তারপর চতুর্থ থেকে সপ্তম command প্রয়োজন
এটি বর্তমান কার্যকর ডিরেক্টরীতে সংরক্ষণ করি তাই syntax savepercentage save স্পেস plot আন্ডারস্কোর script py স্পেস 2 স্পেস 4 হাইফেন 7 এবং এন্টার টিপুন
percentage save command প্রথম argument file name যাতে command সংরক্ষিত
দ্বিতীয় argument commands সংখ্যা দেয় the স্পেস দ্বারা প্রথক সংরক্ষণ করা হচ্ছে
এখন plot underscore script py file খুলুন এবং বিষয়বস্তু দেখুন
এখন python script হিসাবে file রান করা শিখি
লিখুন percentage run space hyphen i space plot underscore script py এবং enter টিপুন
এখানে hyphen i প্যারামিটার text editor লিখিত code চালায়
এটি ipython সেশনে ইন্টারেক্টিভভাবে সংজ্ঞায়িত variables ব্যবহার করে
script runs করে কিন্তু আমরা plot দেখি the
কারণ যখন আমরা একটি script চালাচ্ছি আমরা interactive mode নেই
plot দেখতে terminal লিখুন show এবং enter টিপুন
এখানে video থামান এবং নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং আবার video চালান
script বানাতে percentage history এবং percentage save ব্যবহার করুন যাতে show ফাংশন রয়েছে
plot বানাতে script চালান এবং সেটি প্রদর্শন run
সমাধানটি দেখি
লিখুন percentage history space hyphen n এবং enter টিপুন
plot window মুছুন
এখন percentage save command ব্যবহার করে script সংরক্ষণ করি
আমাদের lines 2 তারপর 4 থেকে 7 এবং 16 প্রয়োজন
লিখুন: percentage save space show underscore included py space 2 space 4 hyphen 7 space 16 এবং enter টিপুন
script চালাতে লিখুন:
আমরা পছন্দসই plot পাই
আগের command যান
আমরা দেখি যে এটি nameerror উৎপন্ন করে যা দেখায় যে linspace সংজ্ঞায়িত নেই
এই আমাদের tutorial শেষে এনেছে এখানে আমরা শিখেছি:
percentage history command argument পাস করে history শুধুমাত্র অংশ দেখা
percentage save command দ্বারা প্রয়োজনীয় ক্রমে code আবশ্যক lines সংরক্ষণ করা
সংরক্ষিত script চালাতে percentage run space hyphen i command ব্যবহার করা
এখানে কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে
আপনি command lines 2 3 4 5 7 9 10 এবং 11 কিভাবে সংরক্ষণ করবেন
percentage save filename 25 7 9 hyphen 11
percentage save filename 2 hyphen 11
percentage save filename
script চালাতে কোন command রয়েছে
percentage run hyphen i script name
percentage execute hyphen i script name
সমাধান হল
script চালাতে আমরা percentage run space hyphen i space scriptname ব্যবহার করি
আপনার সময়বদ্ধ কোয়েরী এই forum post করুন
এই forum python সম্পর্কিত সাধারণ প্রশ্ন post করুন
fossee the tbc প্রকল্প সমন্বয় করে